এখানে একটা মাছের বাজার দেখা যাচ্ছে যেখানে প্রচুর লোক তো আছে। একটা লোক সামনে মাছ কাটছে। অনেক মাছ আছে এখানে সামনে একটা লেডি বার্ড সাইকেল দেখা যাচ্ছে।

এখানে একটা সবজি বাজার দেখা যাচ্ছে যেখানে অনেক রকমের সবজি আছে একটা লোক সবজি দিচ্ছে এবং এই সাইড -এ একটা হলুদ রঙের পে--